একটা এ.টি.এম যার নাম হলো বন্ধন ব্যাংক এবং তার ডান দিকে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং এ.টি.এম হল একটি এ.টি.এম ।

রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করছে।

এখানে রয়েছে একটা চার্চ এবং এই চার্চ টাতে হচ্ছে কিছু প্রোগ্রাম । তার জন্য এই চার্চ টা কে সাদা এবং নীল কালার এর বেলুন দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে।

এখানে তিনটা বাচ্চাকে সেম পজিশন -এ--

এটা একটা খুব সুন্দর ব্রিজ এবং এই ব্রিজ এর নিচে জল বয়ে যাচ্ছে যেটা দেখতে দারুন লাগছে।

এবং তার পাশে রয়েছে অনেক গাড়ি ঘোড়া।

এটা একটা পাহাড়ের দৃশ্য এবং যেটা দেখতে খুবই আকর্ষণীয় লাগছে।

এটা একটা রেশন দোকান তাই এখানে ঘরোয়া সামগ্রী পাওয়া যায় যেমন চাল আটা ।

এখানে একটা অনেক বড়ো মাঠ দেখা যাচ্ছে যেখানে অনেক গুলো গরুকে চরতে দেখা যাচ্ছে এবং এ মাঠের একদম কোনায় রয়েছে তিন চারটা বিল্ডিং ।